পাশ দিয়ে ওই পাশ দিয়ে দুটো বাশ দেখা যাচ্ছে। একটা ব্লু ডিব্বা দেখা যাচ্ছে।

গাছ দেখা যাচ্ছে। দুখানা গাড়ি দেখা যাচ্ছে। গ বাইক দেখা যাচ্ছে। একটা বাউন্ডারি দেখা যাচ্ছে।